আচ্ছা, আচ্ছা এখনো একটা পরীক্ষা বাকি আছে। ওটা হয়ে গেলে তোমার পুরো কম আহ সম্পন্ন হয়ে যাবে। বাহ, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা। তো তুমি এখন আহ কি চাইছো? কলকাতায়ই আহ কলকাতায়ই ঘুরতে যাবে নাকি?

আচ্ছা, হ্যাঁ, ভালো, ভালো। খুব ভালো। আহ কলকাতায় তুমি একবার এলে তোমার এখানে থেকেই যেতে ইচ্ছে করবে। জানতো কলকাতা হলো প্রাণের শহর। বাঙ্গালির আবেগ জড়িয়ে আছে কলকাতার সাথে, সেই coffee house র আড্ডাটা আজ আর নেই গানটা শুনেছিলেতো? মান্না দের কণ্ঠে? তোমার দারুন লাগতো সেই coffee house র গানটা, তুমি আগে আমাকে বলতে। তারপর সেই coffee house তো কলকাতাতেই আছে, জানতো তুমি? হ্যাঁ, ওখানে যাওয়ার একবার ইচ্ছে আছে। ভালো। হম

তারপর কলকাতার victoria memorial জাদুঘর, তারপর আহ দক্ষিণেশ্বর কালিঘাট মন্দির এক অসাধারণ জায়গা।

হ্যাঁ, পুরুলিয়াতে, পুরুলিয়াতে বেশ সুন্দর জায়গা, এখানে অজন্তা পাহাড় আছে। হ্যাঁ, আচ্ছা, পুরুলিয়াতে কী কী আছে? পুরুলিয়ায়, অজন্তা পাহাড়ে তো সবাই ঘুরতে আসে, সবাই নিশ্চয়ই শুনেছ যে বাইরে কলকাতা ওখান থেকেও অনেক জনেই আসে।

ঘুরার জন্য। তারপর এখানে আরও অনেক সুন্দর জায়গা আছে যেগুলো দেখে সবাই বলে যে পুরুলিয়া থেকে এটি হ্যাঁ কলকাতা এই কলকাতার মতোনই পুরুলিয়াতেও অনেক ভালো জায়গা আছে। যেমন পুরুলিয়াতে শুনেছি অজন্তা পাহাড় আছে, তারপরে বরন্তি আছে, তারপর আর জয়চন্ডি পাহাড় আছে, তাই না?

এগুলো খুব ভালো জায়গা। ভীষণ আহ একটা মানে ভ্রমণ করার জন্য খুবই ভালো জায়গা। দেখেছি অনেক বাইরে বাইরে বিদেশ থেকেও লোক আসে সেখানে দেখতে। হম এই শুনছিলাম সেদিন খবরে জয়চন্ডি পাহাড়ে যে পাহাড় পর্যটন যে মেলা হলো পর্যটন মেলা সেখানে প্রচুর ভীর হয়েছিল। তুমি গিয়েছিলে নাকি ওখানে? গিয়েছিলে ওখানে? না না, যাওয়া হয়নি। ও আচ্ছা, আচ্ছা। তবে পুরুলিয়াতেতো মনে হয় এখন আহ ওই বই মেলাটাও হচ্ছে, তাই না? হ্যাঁ, এইতো বই মেলা শুরু হয়েছে। হম দুদিন হলো।

আচ্ছা ক’দিন হয়েছে? দুদিন আগে তাই না? হম হম

পুরুলিয়ার বই মেলাতে, পুরুলিয়ার বই মেলাতে আমার আহ অনেকদিন যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাওয়াই হয়নি। পুরুলিয়ার বই মেলাতে দেখেছি অনেক রকমের আহ প্রকাশনী থেকে আসে। এমনকি অনেক লেখকেরাও আসে। তুমি যেতে পারো ওখানে। দেখো, তুমি যেহেতু আহ বাংলায় স্নাতক করছ, তো তুমি ওখানে থেকে কিছু বই নিতে পারো। ওখানে বই মনে হয় অনেক আহ অনেক ধরনের ধরনের বই পাওয়া যায়। আর আহ বেশ দোকানের থেকে কিছুটা সস্তাতে পাওয়া যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন প্রকাশনীর বই আসে। যেমন দেশ publications

ছোটদের বাচ্চাদের বাচ্চাদের জন্য বই, এছাড়া scandal র বইও অনেক সময় আসে। অনেক কিছুই আসে। হম সব কিছুই থাকে ওখানে। হ্যাঁ, দেখেছি আমি। এই জন্যই ওটাই। তারপরে তোমাদের পুরুলিয়াতে ওই যে, সাহেব বাঁধ আছে ওখানেও তো বেশ এটা ওটা

পুরুলিয়া শহরের মাঝখান জুড়ে ওটা

উহ পুরুলিয়ায় যে আহ বিজ্ঞান হ্যাঁ, বিজ্ঞান কেন্দ্র ওটা। ওটা খুব ভালো জায়গা পুরুলিয়ার। আহ তোমার পুরুলিয়াতে একজন বা আহ বান্ধবী ছিল না? আহ স্নেহা মন্ডল বলছিলে। ও কি আহ নৃত্যতে স্নাতকোত্তর করতে চায় নাকি? হ্যাঁ, ও ভাবছিল ওটাই। হম হম হম ওইটাই। স্নেহা নৃত্যে হ্যাঁ ভালোতো খুব ভালো। নৃত্যে আহ নৃত্যে স্নাতকোত্তর এর জন্য সবচেয়ে ভালো হচ্ছে, কলকাতার মধ্যে বিশ্বভারতী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বুঝলে? বিশ্বভারতীর নাম শুনেছো তো? হ্যাঁ, কলকাতার বিশ্বভারতীর, ওরা ওখানেই এটা রবীন্দ্রভারতী, হ্যাঁ ওটাই। বিশ্বভারতী খুব ভালো আহ আচ্ছা ওর পরীক্ষা কেমন হয়েছে? স্নাতকোত্ত এ? ওরও পরীক্ষা খুব ভালো স্নাতকোত্তর পরীক্ষা? আচ্ছা। ওটাই, যদি আহ পরের যে পরীক্ষাটা আছে সেটাও ভালো করে দিতে বলো। ওটা ভালো করে দেওয়া হলে তারপরে ভালো পরীক্ষা হয়ে যাবে। পরে ভালো পরীক্ষা হলে বিশ্বভারতীতে

ওখানে অনেক ভালো শিক্ষক আছেন, ভালো শিক্ষক শিক্ষিকা আছেন এবং উম বিশ্বভারতী অনেক নামকরা একটি বিশ্ববিদ্যালয়। তুমি জানই তো।

ওটাই, তারপরে উহ এখন হ্যাঁ, বলো কি বলছ? হ্যাঁ, অনেকেই বাংলা স্নাতক স্নাতকোত্তরের জন্য অনেক সময় বিশ্বভারতীতে পড়াশোনা করতে চায়। তাছাড়া

যাদবপুর বিশ্ববিদ্যালয়তেও অনেক জন মানে i mean খুব ভালো।

খুব ভালোভাবে পড়ায়, যাদবপুরে মানে

আছে বাংলা বাংলার জন্য। বাংলার সাথে যাদবপুর বিশ্ববিদ্যালয়। হম যাদবপুর বিশ্ববিদ্যালয় খুব ভালো। কিন্তু তোমাদের পুরুলিয়াতে ওই যে সিধু-কানু বিরশা বিশ্ববিদ্যালয় আছে না, মহাবিশ্ববিদ্যালয়? ওটাও খুব ভালো। হম আহ আমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আছে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকেও আহ পুরুলিয়ার যে সিধু-কানু বিরশা বিশ্ববিদ্যালয় আছে সেটা অনেকটাই ভালো। তবে তুমি কোনটা ভাবছো? কোথায় ভর্তি হবে তুমি? কোথায়, যাদবপুরে না ওই সিধু-কানু বিরশা আহ বিশ্বভারতী? বিশ্বভারতীতে ভাবছ না সিধু-কানু বিরশা বিশ্ববিদ্যালয় এ?

যাদবপুরে আর বিশ্বভারতী বিশ্বভারতীতে চেষ্টা করব।

হম হম হ্যাঁ, হ্যাঁ ওটাই। হ্যাঁ, এ পরীক্ষাটা হয়ে যাক, পরের semester টা। তারপরে চেষ্টা করবে আহ সবগুলোতেই দেবে। সবগুলোতেই পরীক্ষা দেবে। যেটা উম এ পরীক্ষাগুলো হয় আরকি। আহ

ভর্তি হওয়ার জন্য। সেই পরীক্ষাগুলো সবগুলোই দেবে। দেখবে হম যদি যাদবপুরে হয় তাহলে খুবই ভালো যদি না হয় আহ তাহলে সিধু-কানু বিশ্ব আহ বিশ্ববিদ্যালয় খুব ভালো। হম হম তারপরে এখন কিছু ঠিক করেছো? উম ভবিষ্যতের জন্য মানে জীবিকার জন্য? হ্যাঁ, এমনিতে শিক্ষকতা এটাই আমার শিক্ষকতা? হ্যাঁ, খুব ভালো। ওটাই। তা তুমিতে আহ বাংলায় হ্যাঁ বাংলায় ভালো, আচ্ছা শিক্ষকতার জন্যতো উহ এখন মনে হয় আহ স্নাতকোত্তর প্রয়োজন না? তার থেকেও আরও বেশি

পড়াশোনা উচ্চ শিক্ষা প্রয়োজন। হম স্নাতকোত্তর যেটিকে হম হম হ্যাঁ কি বললে ও?

হ্যাঁ, ওগুলোও চায়। ভালো ভালো। তো আহ তুমি ওটাই দেখ, চেষ্টা করে দেখ, হ্যা। পরীক্ষা ভালো করে দাও। আর কলকাতায় হ্যাঁ তুমি যেটা বলছিলে দেখ ওই ওই কথায় বলা হলো না। কলকাতায় ঘুরতে আসতে চাইছ তো আচ্ছা তোমরা কতজন আসবে? মানে তোমার বন্ধুবান্ধবীরাও আসবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমরা দশ পনেরো জন মিলে plan করছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ ভালো। তোমরা কতজন বন্ধু আসবে? তোমরা কতজন বন্ধুবান্ধবী আছ? দশ পনেরো জন? হ্যাঁ সবাই সবাই মিলে

না না একদিনে কি ঘোরা হয়?

হ্যাঁ, আরও

হ্যাঁ আরও বেশি time আরও বেশি সময় লাগবে। চার ঘণ্টার থেকেও বেশি সময় লাগবে মনে হয়। আহ প্রায় চার ঘণ্টা তিরিশ মিনিটের মতো সময় লেগে যাবে। তো তুমি এখানে থেকে যাবে, হ্যাঁ এখানে জায়গা আছে আহ এখানে আমি যেখানে থাকি আহ তার পাশে আছে। ওখানে তোমরা থেকে যেতে পার। হম কোনো অসুবিধা হবে না তোমাদের। তো তোমরা যখন আসবে তার আগে আমাকে বলবে। ঠিক আছে? আমাকে জানাবে।

বাড়ির বাড়ির অভিভাবককে নিয়ে আসবে। হম

তারা সাথে এলে, আর শীত কেমন ওদিকে এখন পুরুলিয়ার side এ। সবচেয়ে বেশি

সে সেটাই দেখছিলাম। সেদিন খবরে দেখাচ্ছিল পুরুলিয়াতে আহ প্রায় আহ ছয় শতাংশ তাপমাত্রা নেমে গেছে।

সেটা খুবই বিপজ্জনক। হ্যাঁ। ওটাই কলকাতাতেও ওরকমই ছিল। তো আহ যাই হোক যেটা বলছি দেখ তুমি এ পরীক্ষাটা দিয়ে দাও ঠিক আছে? তারপর আহ বিভিন্ন সরকারি চাকরির জন্য আহ দেখবে কর্মসংস্থান বলে একটা আহ খবরের কাগজের পত্রিকা পাওয়া যায়। তোমাদের ওদিকে আছে? হ্যাঁ আছে। প্রতি বৃহস্পতিবারে কর্ম কর্মক্ষেত্র, কর্মসংস্থান এই রকম। ওগুলো উহ প্রতিদিন নিবে। ঠিক আছে? আর খবরের কাগজ পড়া পড়বে। খবরের কাগজ পড়ে পড়া অভ্যাস করবে। আহ খবরের কাগজ পড়া খুব ভালো। তুমি যখন কোনো আহ যে কোনো পরীক্ষার জন্য বা যে কোনোভাবে তোমার প্রস্তুতির জন্য খবরের কাগজ পড়া খুবই দরকার, হম? একটা ভালো অভ্যাস হয়। সুঅভ্যাস তৈরি হয়। হম আর সারাদিনে কী কী কাজ করলে সেগুলো দেখবে, লেখার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে সেখানে তোমার আহ নিজের যে প্রতিভা আছে সেটা আরেকটু বৃদ্ধি পাবে। হ্যাঁ। তো তুমি দেখ হম কলকাতায় আস, কলকাতায় first প্রথমে এখানে দেখ ঘোরার অনেক জায়গা আছে, হ্যাঁ। ভ্রমণ করার অনেক জায়গা আছে। আসবে, সবাই একসাথে যাব এখানে ঘুরতে। ঠিক আছে? আর শীতের পোশাক নিয়ে আসবে। হ্যাঁ? এখানে ঠাণ্ডা ভালোই আছে। হ্যাঁ। বলতে পারছি না পুরুলিয়াতে কতটা আছে কিন্তু এখানে

এখন তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে আহ সেহেতু তুমি আসতে চাইছ আমি বারণ করব না। এসো। হ্যাঁ তবে তুমি যখন আসবে আমাকে বলবে। এখানে প্রচুর ঘোরার জায়গা আছে। আমি বললামই তোমাকে, সেগুলো ঘুরতে যাব। আর ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে। হম

আর সেটাই। ঠিক আছে? তবে তুমি এখন কী করবে? পড়াশোনা করছ? হ্যাঁ, পড়াশোনা করছি। আচ্ছা, ঠিক আছে পড়াশোনা করো। তবে তুমি আহ যদি পরশু দিন আসো ঠিক আছে, আমাকে জানাবে। আমি তোমার সাথে উহ আহ ওখানে এসে দেখা করব। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। আনন্দপুর সাহেব । আনন্দপুর সাহেব হল ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্যের পাঞ্জাবের জ্যোতি নগর জেলার একটি শহর। ইতিহাস? আনন্দপুর সাহেব ষোলশ পঁয়ষট্টি সালে শিখ গুরু গুরু শেখ বাহাদুর জির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন। শিবালিক পাহাড়ের প্রাগ দেশে অবস্থিত আনন্দপুর সাহেব শিখ ধর্মের জন্য ঐতিহাসিক তাৎপর্য রেখেছেন। আনন্দপুর সাহেব উনিশ জুন ষোলশ পঁয়ষট্টি সাল গুরুদারা প্রতিষ্ঠিত হয়েছিলেন তৎকালীন প্রথা অনুসারে শেখ বাহাদুর সাহেব। গোড়া সাহেবদের স্থানে একটি পাথর স্থাপন করেছিলেন গুরু শেখ বাহাদুরী ষোলশ পঁয়ষট্টি সালে পুর ওয়াইদের দায়িত্ব গ্রহণের পর আনন্দপুর সাহেব প্রতিষ্ঠিত করেন গুরু শেখ বাহাদুর জি শিকারপুর সাহেব থেকে ন কিলোমিটার দূরে পাহাড়ের দিকে আনন্দপুর সাহেব প্রতিষ্ঠা করেছিলেন এর প্রথম নাম ছিল মাখোয়ার কিংবদন্তি অনুসারে এখানে মাখ নামে এক দস্যু বাস করত সে যে এখানে কাউকে থাকতে দিইনি গুরু শেখ বাহাদুর সাহেব তার শ্রদ্ধেয় মা নানকি নামে।

সাহাদর দিতে বললেন নিসহাটে দিল্লির দিকে যাতায়াত করলে জগনানকি আনন্দপুরে পরিণত হয় গুরু শেখ বাহাদুরজী চলে গেলে গোবিন্দ রায় কে আনন্দপুর । সাহেবের সমস্ত প্রয়োজনীয় শিক্ষা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করেছিলেন। আনন্দপুর সাহেবকে তৎখালী শেখ উদ্দিন বিত্তি পাণ্ডিত্য ও পন্ডিতদের কেন্দ্রে পরিণত করার জন্যেপাঁচটি দুর্গ আনন্দ গড় লহগড় হোলগড়। কারাগর এবং ফতেগর তৈরি করা হয়েছিল । গুরু বদন সিং ক্যাশ ঘর কে কেন্দ্রা রেখেছিলেন। চারপাশে পাঁচটি দুর্গ নির্মাণ করেন। উনিসসনিরানব্বই সালে বৈশাখীর দিনে ক্যাশ ঘর মন্দিরে আটজন শ্রমিক প্রেমিক বাছাই করে খালসা কন্ত প্রতিষ্ঠিত হয়েছিল

গুরু গোবিন্দ সিং আনন্দপুর সাহেবের প্রথম দুর্গ আনন্দ গড় সাহেব প্রতিষ্ঠান করেন এটি এপ্রিল ষোলশ উুনো সত্তর সালে নিযুক্ত হতে শুরু করে এই দুর্গটি সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ প্রবণ

লহগড় দুর্গের বিশেষ গুরুত্ব ছিল এই দুর্গটি ছিল শুকনোর নদীর তীরে। চতুর্থ ফোর্ট ফতেগার সাহেব আশাবাদী এবং আশাবাদী হওয়ার ব্যাখ্যা দেয়। ফোর্টফতেও গড় চতুর্থ ফোর্টফতেও গড় সাহেব আশাবাদী ও আশাবাদী হওয়ার বার্তা দেয়।

পঞ্চম দুর্গ তারাগড় দুর্গো আনন্দপুর সাহেব থেকে প্রায় পাঁচ কিমি দূরে সিকদের ভক্তি এবং শক্তি সম্বয় পরীক্ষা করার জন্য শেখার দর্শন দেয়। হোলা মহল্লা দুটি শব্দে সংমিশ্রণ হো লা মানে আক্রমণ করা মহল্লা মানে আক্রমণ করার জায়গা হো লা মহল্লা হল খালসা শব্দের প্রতীক মানুষের দল এবং খালসার দল জনগণের ভাষণ খালসা ভাষণ জনগণের ভাষণ এবংখালসার ভাষণ হলামমহল গুরু গোবিন্দ সিং সাহেব সতেরো সো খ্রিস্টাব্দে শুরু করেছিলেন এটি আনন্দগড় থেকে।

হো লা মহল্লা খালসায় দাহ জালালি র প্রতিবেদন একটি জাতীয় উৎসব খালসা তন্ত্রের জন্মস্থান তখন এটি শেষ তরফায় ধর্মীয় ঐতিহ্যের সাথে এটি মেলা উদযাপিত হয়। এদিকে আনন্দপুর সাহেব সহ ও গোটা এলাকা হয়ে ওঠে খলসা এটি রঙে রঞ্জিত হয় খালসা তন্ত্র হোলি খেলে না হো লা খেলে মহল্লা আঁকে হোলির পরের দিন আনন্দপুর সাহেবের বেশ কর সাহেবের জায়গায়। হো লা মহল্লা নামে একটি মেলা হয় গুরু গোবিন্দ এই মেলার প্রতিষ্ঠাতা শিংএর সতেরশো এক তারিখ দিয়েছেন তিনি খালসাদের অস্ত্র ও যুদ্ধের শিল্পের প্রশিক্ষণের জন্য দুটি দল গঠন করেন। তাদের একটি ভয়ানক যুদ্ধ ও নিযুক্ত করেন এবং সাহসী যোদ্ধাদের trophy প্রদান করেন এরপর থেকে প্রতিবছর আনন্দপুরের হোলির পরের দিন হো লা মহল্লা পালিত হয় এই দিনে মহল্লা নামে পরিচিত এটি বড় মিছিল ।

হো লা আরবি শব্দ হোল থেকে উত্তপ্ত যার অর্থ ভালো কাজের জন্য লড়াই করা নেতৃত্বে লড়াই করা তরবারি ধারে হাটা। মহল্লা শব্দের অর্থ বিজয়ের পর বসতি স্থাপনের কাজ। প্রশমে পিতাজি খালসা পর্যন্ত প্রতিষ্ঠা করেন উষ্ণ সমাজের দরিদ্র ও ইস জি হি তো মানুষের তাদের স্তম্ বিহিত উপলব্ধি করতে এবং গর্ববোধ করতে।

উৎসব হোলির উদযাপন করা হয়েছিল পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে ভাই তান সিং এর হাতে হোলা অর্থ আক্রমণ করা বা আক্রমণ করা । doctor বানজারা বেদি মহল্লাকে আরবি শব্দ মহলকে থেকে উত্তপ্ত বলে ব বর্ণনা করেছেন যার অর্থ যেখানে স্থান থাকে। পর location করতে হবে পূর্বে এই শব্দটি একই অর্থে ব্যবহার তো হতো যখন কোন দল সিদ্ধ স্থান দখল করত তখন সেখানে আদালত বসত। এটি জনপ্রিয় হয়ে ওঠে মিছিলের জন্য যা আনন্দপুর সাহেবের এক গুরুদাম থেকে অন্য গুরুদাম নগরের জমিতে যেত। হো লা মহল্লা পূর্ব ক সতেরসসাত্তান্ন সালে চাঁদ বডি একাত সম্বন্ধ আনন্দপুর সাহেবের দুর্গেশ

গোবিন্দ সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ইতিহাসবিদ এবং পন্ডিতের মধ্যে হোলি কে নতুন নাম হো লা মহল্লা দেওয়ার উদ্দেশ্য হল শিখদের বিরুদ্ধে অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা সত্য এবং ন্যায়ের বিজয় সংকল্প প্রতিষ্ঠা করতে হবে।

হোল মহল্লার কথা শুরু হয় তিনি খালসাই বাহিনীর দুটি মানুষ এই দলের সাহিত্যবিজ্ঞানের জন্য প্রতিযোগিতা পরিচালনা করতেন এবং যারা ভালো perform করতেন তাদের পুরস্কৃত করা হতো। আজও একই ঐতিহ্য সেই অনুযায়ী হো লামহল্লা পালিত হচ্ছে প্রতিটি ঋতুর পরিবর্তনে তাদের আন্তরিক অনুভুতি প্রকাশ করার জন্য ভারতীয়রা প্রাচীন কাল থেকে উৎসব গুলি নির্ধারিত করেছেন। গুরুরাএসবঐতিহ্যবাহী উৎসবের অংশগ্রহণ করেন এবং একটি রহস্যময় রূপান্তর আনতে চেয়েছিলেন। তাই শত গুরুরা গুড়ুমতি সংস্কৃতির সৃষ্টি করেন । এবং প্রচলিত ভারতীয় উৎসব গুলোকের পরমার্থের রুপান রূপান্তরিত করেন যাতে আহ তারা সমাজকে কিছু গঠনমূলক নির্দেশনা দিতে পারে। করা যেতে পারে খালসা তলোয়ার বর্ষা ও বর্ষা নিয়ে হলাম খেলে। হোলির এই প্রতিস্থাপন ছিল হোল মহল্লার নব নৈব্য ধারনা। যুদ্ধকথা এবং আচার অনুষ্ঠান। শ্রী গুরু গোবিন্দ সিং যে খালশাদের মার্শাল আর্টে পারদর্শী করতে চেয়েছিলেন তাই তিনি এই উপ সব উৎসব কে বীরত্বের সাথে যুক্ত করেছিলেন মহল্লা হল এক ধরনের হাতাহাতি যুদ্ধ

গুরু গোবিন্দ সিং যে নিজের এই মানসিক যুদ্ধ দেখতেন এবং উভয়পক্ষের প্রয়োজনীয় শিক্ষা দিতেন। যে দল বিজয় হয়ে যেত দেওয়ানি ও শিরোপা আশীর্বাদ করতো । ঘোড়ায় চড়া এবং বীরত্বের মার্শাল আর্ট দেখা যায় সর্বত্র আলোড়ন এবং বায়ুমণ্ডল বহুসারের নিজেকে সব রকম কাজে অংশগ্রহণ করতেন । এবং শিখদের উৎসাহ বাতেন। যে আনন্দপুর সাহেবের ছবিতে হলামহল্লা। পালিত জঞ্জুর উৎসবের সিংহের লড়াই যে অনুশীলন যুদ্ধ গুলি হয়েছিল ।

ভারতীয় জনগণদের যুগল বাড়ি ছিল। মানুষ ভিরু পরিবেশ থেকে বেরিয়ে এসে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে এই উৎসব অংশগ্রহণ করতে থাকে হলা মহল্লা আমাদের শিক্ষা দেয় । এই পৃথিবীতে যে মহল্লা চলছে তাতে পূর্ণ শক্তি ও অংশগ্রহণ না করলে আমরা অন্যদের থেকে পিছিয়ে থাকবো। আমরা যদি এই জীবনে সফল হতে চাই তবে আমাদের পিতা তালঙ্গি ঘরে। বর্ণিত উদ্দেশ্যকে স্মরণ করা উচিত। হয় গর্ত মহলে সত্যি কারের উদ্যোক্তা জীবন নিয়ে আমাদের ভাবকে নতুন করে সাজাতে হবে। আনন্দপুর সাহেবের গুরু গোবিন্দ সিং ক্যাশ কর সাহেব থেকে হলা মহল্যা শহর গুলি প্রতিতনিতে চিহ্ন আনন্দপুর সাহেবের অনুষ্ঠিত এই মেলা সাহেবদের শ্রী ক্যাশ কর সাহেব দেওয়া হয়।